এই খানে আমরা বেশ প্রশস্ত ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি |

শ্রেণী কক্ষের এক পশে ছাত্রীরা বসে রয়েছে। অন্য পশে ছাত্ররা সারি বদ্ধ ভাবে বসে আছে |

এখানে আমরা একটি পুরোনো আধিকারিক ভবনের ছবি দেখতে পাচ্ছি।

এখানে বেশ কিছু শ্রমিক তারাই বাড়ির নির্মাণ কার্যে-এ--

এবং তার চারিপাশে সবুজ উদ্ভিদেরা-আ দেখা যাচ্ছে ।

আর একটা দেখা যাচ্ছে।